এটি বুদ্ধের মন্দির দেখুন এখানে সাই-সাইড -এ যে স্ট্যাচুএ -এ করা আছে--

নেতাজি -কে খুব মানে একদম পালিশ করে রাখা হয়েছে। সামনে রোড আছে গাড়ি রাখা যা আছে ।

এটি আমাদের ওভারপুল । নিচে গঙ্গার স্নান করার জায়গা খুব সুন্দর । ব্রিজটি যে বানিয়েছে ব্রিটিশ রা খুব সুন্দর ব্রিজ টি বানিয়ে--

হেলথ -এর হেলথ -এর জন্য খুব একটা ভালো জায়গা মোটা থেকে পাতলা থেকে শুরু করে সবা--

বড়দের জন্য অনেককিছু ব্যাবস্থা আছে।